এই চিত্রে দেখতে পাচ্ছি একটি ফরেস্ট | এবং ফরেস্টের সামনে দুইটি পোস্টার লাগানো | এবং একটি চেয়ার রাখা আছে | গাছপালা--

এই চিত্রে আমি দেখতে পাচ্ছি কয়েকটি খরগোশ একটি হাড়ি দুটি পাথর কাঁটা তারের বেড়া এবং একটি গর্ত এবং কয়েকটি ভুট্টার গাছ দেখতে পাচ্ছি।